দুপুরবেলা এক জায়গায় আমার কাজ ছিল ওখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরে সেই বিকেলে এক জায়গায় দেখা করার। মাঝখানটা কি করব বাড়ি ফিরলে আর দেখতে পারবো না তাই আমি মাঝখানটার time টা আমি কি করে কাটাবো না movie টা দেখে আসি। সেই জন্য দেখতে যাওয়া। আমার বাচ্চার তো কিছু করতে পারল না,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

Hello hello